এখানে ভারতের পতাকা উত্তোলন করা হয়েছে।

খুব সযত্ন এবং দায়িত্বশীল ভাবে যাত্রীদেরকেনিজেদের গ-গন্তব্যস্থলে পৌঁছে দেন।

কেউ ক্লাস - এ যাচ্ছে। কেউ বাহিরে দাঁড়িয়ে বন্ধুদের সাথে গল্প করছে।